রাস্তাটি দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছে।

ওটির পাশে রাস্তায় দুটো টোটো দেখা যাচ্ছে।

মূর্তিটির চারিদিকে ছোট ছোট গাজ লাগানো আছে।

রাস্তাটা দিয়ে একটি গাড়ি এবং একটি বাজ যাচ্ছে।

জামা কাপড়ের দোকানটির পাশে একটি জুয়েলার্সের দোকান আছে।

অন্য একটি দেওয়ালে সাদা লাইট জ্বলে থাকতে দেখতে পাচ্ছি।

ছবিটিতে একটি বড়ো বাড়ি দেখা যাচ্ছে।

বাড়িটিতে অনেকগুলো লাইট লাগানো আছে।